আমরা এখানে একটি পুরনো বাড়ি দেখতে পারছি।

এটির সাইড এ বিশাল বড় গাছ আমরা দেখতে পারছি।

একটি গ্রীন কালার এর নতুন টোটো রাখা দেখতে পারছি।

অনেকগুলো স্করপিও দেখতে পারছি এবং দূরে একটি স্কুটি দেখতে পারছি।

সাইড এ ছোট ঘর দেখতে পাচ্ছি অনেক বড়ো বড়ো গাছ পালা দেখতে পাচ্ছি।

এবং নিচে অনেক গুলি পোস্টার দেখতে পাচ্ছি।

সাইড এ লেখা পোস্ট দেখতে পাচ্ছি।

অনেক গাছপালা দেখতে পাচ্ছি ও ইলেকট্রিক নেটওয়ার্কিং টাওয়ার দেখতে পাচ্ছি আকাশটা নীল দেখতে পারছি।

আমরা এখানে একটি দোকান দেখতে পারছি দোকানের ভিতর বিভিন্ন রকমের খাবার ম সার্ভ করা হচ্ছে দেখতে পাচ্ছি।

আমরা এখানে ডান দিকে একটি বিশাল বড়ো ফ্ল্যাট দেখতে পাচ্ছি ও বাঁ দিকে একটি ছোট বাড়ি দেখতে পাচ্ছি।

তোমরা এখানে একটি চার্চ দেখতে পারছি চার্জ এর ভিতরে মানুষজন --

দূরে অনেক বড়ো বড়ো গাছ পালা দেখা যাচ্ছে সাইড - এ একটি শুকনো ডাল বেব়িয়়ে আছে আমব়া দেখতে পাচ্ছি।

পিলার দিয়ে আধা স্তম্ভ দেখতে পাচ্ছি।

তৈরি করা আছে দেখতে পাচ্ছি এবং পিছনে গাছপালা দেখতে পাচ্ছি।

সাইড এ অনেক ম গাছের ডাল ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছি সাইড এ একটা বস্তা দেখতে পাচ্ছি।

তোমরা এখানে একটি বাড়ি বিশাল বড় দেখতে পাচ্ছি এবং বাড়িটি --

টিনের আমরা দেখতে পারছি বাড়িটির জানলা গুলো খুবই পুরনো নোংরা পোড়া আমরা দেখতে পাচ্ছি।

সামনে একটি পোস্টার লাগানো পোস্টার টি ভোটের নির্বাচক সহায়তা কেন্দ্রের থেকে লাগানো দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি মাছের আরদ দেখতে পাচ্ছি ।

এখানে একটি লোক একটি চিয়ার এর উপর বসে আছে দেখতে পাচ্ছি।

তোমরা দেখতে পাচ্ছি হুম সাইড এ একটি দরজা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি পার্ক দেখতে পাচ্ছি এবং আমাদের সামনে একটি ওয়াটার ফলস দেখতে পাচ্ছি।

পড়ে আছে ও সাইড এ জিম এর অনেক ইন্সট্রুমেন্ট রাখা দেখতে পাচ্ছি।

আমরা এখানে একটি বিশাল বড় বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটির নিচে --

তোমরা এখানে একটি বাড়ি দেখতে পাচ্ছি বাড়িটি লাল ও হলুদ কালার এর।

এবং আকাশটি নীল দেখতে পাচ্ছি।

আমরা এই খানে একটি বাড়ি দেখতে পারছি বিশাল বড়ো বাড়িগুলিব় সামনে তিনটি জানলা দেখতে পাচ্ছি। ও নীচে--

অনেক মানুষ বসে আছে দেখতে পাচ্ছি।

বাইরে অনেক গ্লাস বিভিন্ন রকম পেইন্টিং আঁকা আমরা দেখতে পাচ্ছি উপরে ফল সিলিং আমরা দেখতে পাচ্ছি সাইড এ --

ছোট ছোট বাড়ি আমরা দেখতে পাচ্ছি ল্যাম্প পোস্ট আমরা দেখতে পাচ্ছি।

সাইড এ চেয়ার রাখা আমরা দেখতে পাচ্ছি দোকানটির বাইরে বেলুন দিয়ে সাজানো রয়েছে ফুল দিয়ে আমরা দেখতে পাচ্ছি।

মন্দিরটি খুবই পুরনো আমরা দেখতে পাচ্ছি ভিতরে অনেক জন লোক কে আমরা দেখতে পারছি।